আমরা এইখানে দেখতে পারছি একটি ব্যাঙ্ক | ফেডারেল ব্যাঙ্ক | ব্যাংকার পাশেই ফেডারেল ব্যাঙ্ক -এর এ.টি.এম আছে | এ.টি.এম -এর দরজায় একটি সিকিউরিটি গৌর্ড বসে আছেন | রাস্তার উপরে দুজন হোয়াট কালার - এর শার্ট পরে দুজন ব্যাক্তি যা হাটে যাচ্ছেন | দুটো বাইক দাঁড়ানো আছে ।

আমরা এইখানে দেখতে পারছি একটি বড়ো বিল্ডিং বিল্ডিং টির নাম হরছে একাডেমিক ব্লক ।

রুম -এর ভিতরে রং করার কাজ চলছে তিনজন মিস্ত্রী আছে।

দেখতে পারছি এখানে অনকে রকমের ব্যাট আছে।

আমরা এইখানে দেখতে পারছি --

একটি ছেলের পিঠে স্কুল ব্যাগ লাল রঙের রাস্তার ওপারে সম্ভবত একটা নীল রং কারখানা দেখা যাচ্ছে ।

নার্সিং হোম -টির পাশেই একটি কম্পিউটার সেন্টার আছে |

আমরা এইখানে দেখতে পারছি একটি বিশাল পাহাড়।

পাহাড়ের নিচে একটি বিশাল নদী। সেই নদীতে একটি বড়ো পাথরের উপর একটা লোক আ-হাফপ্যান্ট এন্ড টি-শার্ট পরে একাকী বসে আছেন। আকাশের দিকে তাকি--